practice থাকে তাহলে আমার মনে হয় যে এই জিনিসগুলা কমে আসতে পারে।

এগুলা তো কমানোটা এখন একদম মানে আমাদের জন্য এখন ফরজ কাজ হয়ে গেছে কারণ দেখা যাচ্ছে যে জিনিসপত্রের দামের মানে আপনি যেটা বললেন একটার পর একটা কিন্তু এটা একটা চক্রাকারে আসে ব্যাপারগুলো। প্রথমত হচ্ছে মানুষজনের বেতনের টাকায় তারা চলতে পারছে না হ্যাঁ চাকরি যখন তারা করছে এ কারণে তারা বিভিন্ন দুর্নীতির অবলম্বন নিচ্ছে। ঘুষ খাচ্ছে বা সরকারি যারা চাকরি করে তারা হয়তো তাদের বেতনের pay-scale টা হয়তো এত বেশি না যে reason -এ তারা ঘুষ খায় অথবা অনেকে আবার অল্পতে সন্তুষ্ট থাকে না।

কিন্তু main কথা হচ্ছে কি মানুষের এখন আর অর্থের দাম কমে যাচ্ছে হ্যাঁ দ্রব্যমূল্যের দাম বাড়ছে। So এখন এই কারণে যেটা হচ্ছে জিনিসপত্রের দামও মানে একদম হু হু করে বাড়ছে। পাশাপাশি জিনিসপত্রের দাম যে বাড়ছে এখানেও কিন্তু দুর্নীতি।

দেখে যে ওটার দাম বেড়ে যাচ্ছে তখন গিয়ে ওরা জিনিসগুলা বাজারজাত করা শুরু করে। এই জিনিসটাই কিন্তু আমাদের সরকার প্রধান কিন্তু এটা নিয়ে already কাজ করা শুরু করে দিয়েছে আমাদের সরকার প্রধান বলছেন যে

তিনি আরো বলছেন যে দেশের মধ্যে দারিদ্র্যের হার অনেক কমিয়ে আনা হয়েছে তবে করোনা মহামারী ও রাশিয়া ইউক্রেনের যুদ্ধ না হলে এই হার আরো তিন থেকে চার শতাংশ কমিয়ে আনা সম্ভব হত। তার মানে হচ্ছে আমরা যেটা নিয়ে চেষ্টা করছি এটা কিন্তু আমাদের সরকার প্রধান already এগুলা নিয়ে কাজ করছে এবং উনি আরো বলছেন যে খুচরো ঋণের বোঝা থেকে মানুষকে মুক্ত করছে আওয়ামী লীগের সরকার। দেশের কোথাও কী দুর্নীতি হচ্ছে সে তথ্য দিতেও জাতীয় সংসদে আহ্বান জানানো হয়েছে। কাজেই শুধু মুখে দুর্নীতির কথা বললেই হবে না সুনির্দিষ্ট তথ্য প্রমাণ দিলে সরকার ব্যবস্থা নেবে। কিন্তু এখন এমন লোকদের কাছে আসলে দুর্নীতির কথা শুনতে হচ্ছে যারা নিজেরাই দুর্নীতিগ্রস্ত এবং তাদের আমলে বাংলাদেশ দুর্নীতিতে

না ওইটাই উনি যেহেতু এই ব্যাপারে already উনি জানেন তার মানে উনি এটা নিয়ে কাজ করছেন। অবশ্যই। উনি তো অবশ্যই জানবেন পাশাপাশি এটাও কিন্তু সত্যি যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধের যে ঘটনা এটার কারণেই কিন্তু আসলেই আমাদের মানে আমাদের দ্রব্যমূল্যের দাম থেকে শুরু করে সবকিছুর দামে একটা ব্যাপক প্রভাব পড়েছে। পাশাপাশি করোনা মহামারী তো আমরা দেখলামই। করোনা মহামারীর সময়ও মানুষজন অনেক কষ্ট করেছে তারা না খেয়ে ছিল দ্রব্যমূল্য নিয়ে বেশি হয়েছে even আমার একটা ইসের কথা মনে পড়ে যে একবার mask এরও syndicate হয়েছিল যখন corona প্রথম দিকে আসে। Mask ও দোকানিরা stock করে রেখেছিল যেন

একদম একটা মানে খুবই একটা

এইটা না হলে মানুষের প্রাণহানি হতে পারে মানুষ মারা যেতে পারে মানুষের জন্য এটা প্রচুর জরুরি একটা জিনিস ছিল ওটা নিয়েও মানুষ ব্যবসার মত করে এটা

সেখানেও যদি ব্যবসা নিয়ে আসে বা দুর্নীতি নিয়ে আসে এটা আসলে কোনো দেশের জন্যই কাম্য না। কোনো দেশ বা কোনো। মানে কোনো সভ্যতার জন্যই এই ধরণের দুর্নীতি আসলে কাম্য না

এ কারণেই আসলে আমাদের নিজেদের হচ্ছে সতর্ক থাকতে হবে এবং কোথাও দুর্নীতি দেখলে আসলে আমাদেরই উচিত যে সেটাকে যেন আমরা প্রশ্রয় না দিই এবং এটার বিরুদ্ধে আসলে কথাট বলা কারণ যেহেতু আমাদের সরকার প্রধান বলেছেন যে তাঁকে জানালে সে এটা নিয়ে কাজ নিবে সে কাজ করবে তাহলে অবশ্যই আমাদের উচিত যে এগুলা নিয়ে এখন এগুলাকে হচ্ছে বাহবা না দিয়ে এগুলার বিরুদ্ধে দাঁড়ানো। আসলেই। আমারও সেটাই মনে হয় যে এই সবকিছু মিলে আমরা যদি সবাই একসাথে এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি তাহলে আমাদের সবাই মিলেই আমরা বিশ্ব মন্দা মোকাবিলা করতে পারব। আর পাশাপাশি যে আমাদের দেশে যে এখন একটা ক্ষুদ্র ঋণের বোঝা আছে মানুষের মধ্যে

তো কোথায় কী দুর্নীতি হচ্ছে বা জাতীয় Babble ইসে তথ্য দিয়েও আমাদের প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা যেন জাতীয় সংসদে

না সেইটাই দেখা যাচ্ছে যে এইসব মানুষগুলাই হচ্ছে যারা দুর্নীতি করছে তারা এইসব গরিব মানুষের কিন্তু গরিব মানুষদেরকে ঋণ দিয়ে এবং তাদের এই ঋণের ব্যবসা করতে

এই সুদ ফেরত দিতে গিয়ে তাঁদের ঘরবাড়ি বিক্রি করে এলাকা ছেড়ে চলে যেতে হচ্ছে বা অনেকে অনেকে তো আত্মহত্যাও করছে। এই চাপে এসে। কিন্তু এই গরিব মানুষের এইসব গরিব মানুষের টাকা দিয়েই বিদেশে নাম ধাম দিয়ে তারা ভাল আছে এবং প্রচুর অর্থ সম্পদের মালিক হয়ে যাচ্ছে। মানে পৃথিবীর বিভিন্ন দেশে ওরা বিনিয়োগও করছে এরকম অবস্থা এই দুর্নীতিবাজদের। এবং এই টাকা তো আসলে গরিবের রক্তের কামানো টাকা এটাই এটা আসলে এখন এটাই একদম পুরা বাস্তবতা হয়ে গেছে যে উন্নতি এত উন্নতি করার পরও একটা শ্রেণি আছে যাদের কোনো কিছুই ভাল লাগে না

তারা তারপরও দেখা যাচ্ছে আরো চাই আরো চাই এবং এটা করতে গিয়ে যাদের দরকার তাদেরকে তারা হচ্ছে তাদের সাথে দুর্নীতি করে তারা গরিবদেরকে আরো গরিব করছে এবং নিজেরা আসলে বড়লোক হয়েই যাচ্ছে। সেইটাই। এখন হচ্ছে এই বৈষম্যটা যতদিন না পর্যন্ত আমরা দূর করতে না পারব

তো এই দুর্নীতি থামানোর জন্য আমাদের সবাইকেই একসাথে জোরদার হতে হবে। যেন কোথাও কোনো দুর্নীতি দেখলে আমরা আমাদের মানে পক্ষ থেকে যতটুকু করা সম্ভব সেটাকে আটকানোর চেষ্টা করি। সেই চেষ্টাটা আরকি আমাদের নিজেদের থেকে করতে হবে কারণ at least চোখের সামনে আমরা কোনো দুর্নীতিকে

তাহলে আজকে হচ্ছে আর কথা না বলি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আজকের মত তাহলে আমরা শেষ করি

আ আমার নাম হচ্ছে দিয়া তা আমি আজকের আমার আ দুর্গাপূজা সমন্ধে আমি আজকে কিছু কথা বলবো। তা দুর্গাপুজো

খুব ইচ্ছা যে এই গুলো করবো দুর্গাপুজোতে। তা দুর্গাপুজো তো দুর্গাপুজো নিয়ে সবারই আনেক কিছু plan থাকে, কোথায় ঘুরতে যাবে? কি রকম জামা কাপড় কিনবে? তারপরে হচ্ছে কি রকম খাওয়া দাওয়া করবে? কি ভাবে আনন্দ করবে এই পাঁচটা দিন তো এই ভাবে দেখতে দেখতে ভাবতে ভাবতে পুজো চলে আসে। তা পঞ্চমী যেই দিন আসে সেই দিন আ প্রত্যেকটা জায়গাতেই হচ্ছে ঠাকুর আসে।

মা দূর্গার হচ্ছে সেই দিনতো হয় বোধন সেই দিনকারে মানে মা দুর্গার মাসির বাড়ি থেকে আ মাসির বাড়ি থেকে তার নিজের বাড়িতে আসে। সেই দিনকারে হচ্ছে বেল গাছেতে পুজো হয় সেই দিনকরে মানে প্রত্যেকটা বাড়ির মায়েরা হচ্ছে সেই দিনকারে পুজো দেয় প্রত্যেকটা ছেলে মেয়েদের নামে পুজো হয় সেই দিন কারে বাড়ি থাকে বাবা মা মা দেয় তো তারপর সারাদিন এই ভাবেই চলে তারপরে হচ্ছে এই ভাবে চলার পর তো তারপরে আসে হচ্ছে সপ্তমী তো সপ্তমী তে ভোর বেলা সেই চারটের সময়ে হচ্ছে আ উম কলা বউ কে পুজো মানে কলাবৌ কে পুকুর থেকে গিয়ে বা গঙ্গা থেকে গিয়ে তাদের তাকে স্নান করিয়ে নিয়ে আসা হয় স্নান করিয়ে এনে তাকে পুজো করা হয় সেই দিনকরে সপ্তমীতে পুজো হয় আরতি হয় সন্ধ্যা আরতি হয় মা কে নানা রকমের ফল প্রসাদ দেওয়া হয়। তো তার পরের দিন আসে হচ্ছে অষ্টমী। অষ্টমীর দিন সকাল বেলায় হচ্ছে সবাই নতুন জামা কাপড় পড়ে আ প্রত্যেকটা পুজো মণ্ডপে নতুন সবাই জামা কাপড় পরে পুজো দেখতে যায় মানে সেই দিনকরে অঞ্জলী হয় সবাই প্রত্যেকটা ছোটো থেকে বড় সবাই নানা রকমের জামা কাপড় পড়ে নতুন জামা কাপড় পরে অষ্টমীতে অঞ্জলী দেয়ার জন্য , তো অষ্টমীতে অঞ্জলী যখন হয়ে যায় অঞ্জলী হয়ে যাওয়ার পর মা কে নানা রকমের ভোগ প্রসাদ দেয় খাওয়ার জন্য তো তার পরে সন্ধ্যা বেলায় অষ্টমীর দিন ঠিক সন্ধ্যে বেলায় হয় হচ্ছে মায়ের আ মা দূর্গার সন্ধ্যা আরতি হয় সেই দিনকারে একশো আটটা প্রদীপ জ্বালানো হয় সেই প্রদীপ দিয়ে মা কে আরতি করা হয় এবং তারপরে হচ্ছে মায়ের জন্য নানা রকম খিচুড়ি নানা রকমের আম পায়েস নানা পায়েস তারপর হচ্ছে ফল এই গুলো দিয়ে মা কে অষ্টমীর দিন কারে হচ্ছে সন্ধ্যাবেলা হচ্ছে দেওয়া হয় মা কে তারপরে ঠিক তার পরের দিনই আসে হচ্ছে নবমী। নবমীতে মায়ের পুজো হয় সেই দিনকরে হচ্ছে অনেক জায়গাতে মানে গ্রামের দিকে অনেক জায়গাতে সেই দিনকারে আ আগে তো প্রথম প্রথম অনেক রকমের বলি হতো যেরকম মানে আ হয় ছাগল বলি দেওয়া হতো সেই প্রথা গুলো অনেক জায়গাতে

আ ইতিমধ্যে পাঁচদিন ধরে নানা রকমের মায়ের মা কে ভোগ প্রসাদ দেওয়া হয় নানা রকম মায়ের পুজো হয়। সকাল থেকে সন্ধ্যে অবদি মায়ের আবার সন্ধ্যা আরতি হয় আর তার পরের দিন হচ্ছে দশমীর দিনকরে যেরকম হচ্ছে মাকে মানে সেই দিনকারে মা কে বিসর্জন দিতে হয় সেই জন্য মা সেই দিনকারে মা হচ্ছে আ তার নিজের বাড়িতে ফিরে যায়। এই পাঁচটা দিন মানুষের সবাই নিজেদের অনো দুঃখ ভুলে গিয়ে আনন্দ করে এই পাঁচটা দিন। সেই দিনকারে যেদিন মা তার নিজের বাড়িতে যায় সেই দিন মাকে সবাই মিলে বরণ করে মিষ্টি মুখ করানো হয় মাকে তা পান দিয়ে তাকে মাকে বরণ করানো হয় সিঁদুর খেলা হয় সেই দিনকারে আর সেই দিনকারে মা কে আ ভোগ দেওয়া হয় হচ্ছে পান্তা ভাত আর তার সাথে হচ্ছে একটু কচু কচুর শাক দেওয়া হয় আর সেই খাওয়ারই প্রত্যেকটা মানুষ কে বরণ হয়ে যাওয়ার পর অনেক কে মানে প্রসাদ হিসাবে দেওয়া হয় আর সেই দিন থেকে দশমীর দিনই হচ্ছে প্রত্যেকটা বাড়িতে বাড়িতে চলে হচ্ছে ছোটরা বড়দের কে প্রণাম করে সেই দিন কারে মিষ্টি মুখ হয় তো এই ভাবেই প্রত্যেকটা

আসসালামু আলাইকুম মিলন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আলহামদুল্লাহ ভালো আপনি কেমন আছেন? এইতো আলহামদুল্লাহ ভালো আমিও, তো কি করতেছেন এখন আপনি? উম এখন বইসা রয়েছি কিছু করতেসি না আপনি? ও আমিও ওরকম কিছুটা, তবে আমি movie দেখতেছিলাম আর কি কয়েকটা বলতে পারেন হ্যাঁ সকাল থেকে হ্যাঁ movie দেখতেছিলাম। তা আপনার কি movie-টুভি দেখা হয়? আমরা movie দেখা হয় মাঝে মধ্যে যখন এরকম তো নাটকগুলা দেখা হয়, বাংলা নাটক ও তাহলে আপনি বলা যায় যে আপনি বাংলাদেশের নাটকের একটা বড়ো fan আর কি তাইতো? হ্যাঁ, জি-জি এইটা বলতে পারেন। সব ধরনের . হ্যাঁ, mo~mostly কি রকম নাটক গুলো বেশি দেখা হয়? মানে কোন type এর নাটকগুলো?

ও আচ্ছা আচ্ছা family type এর নাটকগুলোকি দেখেন? না, ওইরকম দেখি না। ও আচ্ছা আচ্ছা মানে কি বেশ মানে বর্তমানে যেগুলো trending আর কি যেগুলো খুব জনপ্রিয় ওগুলো দেখতে ভালো লাগে আর কি তাইতো? হুম ওইগুলোই দেখছি, আর কিছু জনপ্রিয়তা যেগুলো নায়িকা আছে আমার ওগুলি পছন্দ ওগুলি সবচাইতে বেশি দেখবো, কারণ ওদের নাটক ওদের নাটকগুলো সবগুলাই দেখি আমি, যেরকম কানাকরো দেখি। হো হো আচ্ছা আচ্ছা, তো movie কি movie কি দেখা হয়? বাংলা movie দেখা হয় না ওইরকম, মাঝেমধ্যে ওইরকম দু একটা movie যদি থাকে যে ভালো budget এর ওরকম করসে বা news দেখার পর ওইটা দেখা হয়। ও না এমনিতে কোনো industry movie কি ভালো লাগে? যেমন,

Indian, Tamil, Malayalam Hollywood, Bollywood? এমনি Tamil, Hindi dubbing টা ভালো লাগে ওগুলোই দেখা হয়। ও আচ্ছা আচ্ছা তা আপনার কি Hollywood movie দেখার কোন অভিজ্ঞতা আছে? Hollywood এর movie গুলো মানে এই বিদেশি আর কি, বিশেষ করে আমেরিকায় যে movie গুলো বানায় আর কি? না ওগুলো দেখার । ও আচ্ছা আচ্ছা ওগুলো একটু কম দেখেন বুঝতে পারছি, না নাটক তো আমার অনেক ভালো লাগে সেটা না, যেমন আমার favorite নাটক হলো যে FNF তারপর আসছে হলো আহ যে হাড়কিপ্টা ঠিক আছে, ওই type এর নাটক গুলো আমি খুব আরকি পছন্দ আমার। ও আমি হাড় কিপটা নাটক তো first থেকে last episode পর্যন্ত দেখার শেষ আমার, ওটাও আবার FNF নাটকের মাঝে মাঝে কিছু পর্ব দেখছি ওরকম ভাবে দেখা হয় নাই, কিন্তু হাড় কিপটে নাটক first থেকে Last পর্যন্ত episode আমার দেখা।

ওটা অনেক ওটা অনেক ভালো লাগছে, এটা তো অভিনয় ছিল ওরা তো অনেক ভালো অভিনয় করছে, খুব সুন্দর লাগছে। হ্যাঁ তখন বেশি অ্যা সত্যি কথা বলতে কি তখনকার নাটকটা অনেক ভালো লাগতো আর কি মোটামুটি ভালো লাগতো তবে বর্তমানে একটু আর কি, মনে হয় না যে এতটা আর কি হয়।

সবাই এখন তো adult তো আগের মতো আর entertainment হয় না। তো আগের মতো আর entertainment হয় না। হ্যাঁ হ্যাঁ। family এর সাথে দেখাটাই তো নাটক এখন। হ্যাঁ, এই আর কি family সাথে দেখা করার মানে কি? আমি মূলত সিনেমা প্রেমী বলতে পারেন যে মানে নাটক যখন থেকে নাটক এই industry মানে কি মোটামুটি trending বা

তো আমি মূ~মূলত ইন্ডিয়া বাদে বা ইন্ডিয়ার একটা industry আছে মালাইলাম ঠিক আছে? ওই industry movie দেখি then আমি হলিউডের movie দেখি আহ মানে কি যে movie ভালো আর কি যখন ভালো থাকে। review যে movie এর ভালো দেখি, ওরকম movie গুলো আমি খুব দেখি বলতে পারেন। হ্যাঁ, ওই movie গুলো ওদের movie গুলো budget থাকে তো অনেক টাকা budget নিয়ে ওরা movie করে ওদের movie গুলা সুন্দর অনেক, গল্প করে তো অনেক বছর পর লিখতে হয়, গল্প একটা গল্প তো এক বছর ধরে হয় না। আচ্ছা তো recently আহ সম্প্রতি এই যে কালকে মু~মুক্তি পেল পাঠান, পাঠান নামে একটা movie জানেন? হম পাঠানেতে শাহরুখ খান আর ওতে আছে ওই পাঠান movie নিয়েও তো অনেক সমস্যা ছিল আহ ওটা তো তারপরে অনেক ইয়ে পড়ে হলো তো অনেক big budget এর একটা movie করছে ওরা .

হ্যাঁ ওটা অনেক big budget এর একটা movie ছিল আর কি movie অবশ্য~অবশ্য box আমি যতটুকু জানি আর কি যারা first show এ দেখছে আর কি প্রথম প্রথম দিন দেখছে, তাদের মতামত অনুযায়ী, movie টা নাকি অনেক ভালো হইছে আর কি। হ্যাঁ হ্যাঁ movie টা yes ভালো হয়েছে, news দেখলাম তো অনেকগুলা news দেখলাম।

না গান দেখা হয় নাই সেরকম ভাবে।

গান দেখলে ওরকম ভাবে মনে হয় না যে এটা পাঠান movie এর

recently দেখা নাটক বলা~বলতে হলে আহ একটা দুটো দেখলাম আহ তৌসিফ মাহমুদের মাহমুদ এই নাটক শিব। তারপর আমি সবচাইতে আমি তো সবচাইতে ভালো director বা গল্প লেখার কথা বলেন তাহলে আমিতো প্রত্যেকটা নাটক ।

প্রত্যেকটা নাটকই আমার দেখা দুই, দই আসছিল আবার ব্যাচলার ব্যাচলার পয়েন্ট লোক দেখাই আবার ওই যে দুই one over দুই এ ছিলো একটা নাটক ছিল না? যে কাঁদবে পলাশ হ্যাঁ হ্যাঁ পলাশ আমি জানি উনার নাম। ওর নাটক ভালো নাটক ওর popular অনেক যথেষ্ট যথেষ্ট আর কি জনপ্রিয় আর কি বর্তমানে। point থেকে আসছেন। হ্যাঁ হ্যাঁ, তো যেহেতু নাটকটা দেখছেন এই যে কিছুক্ষণ আগে যে নাটকটা দেখছেন ওই নাটকের আসল কাহিনীটা কি ছিলো? ওই নাটে শীতে শীত যে নাটকটা তো ওই নাটকের প্রধান কারণ ছিল যে তাদের একটা লেখা Youtubeতার সেই একটা Youtube channel এর মালিক, সে হইয়েছে গ্রাম অঞ্চলে যাইয়া ওই যে Youtube channel এতে মানুষের, শীতের মানে feeling কি এই এত শীত তার মনের feeling টা কি? শীতের feeling টা কি এটা জানতে হইতাছে এরকম কিছু একটা এরকম একটা ছিল তাদের, তারপরে তারপর ধরার পরে ধরা পড়ার লেইগা মানে কি এরকম ভাবে একটা মানে এরকম এরকমও হ্যাঁ বুঝতে পারছি মোটামুটি। এটাতে বোঝানোর জন্য যে তার সাথে কথা বলা যায় না এরকম কি? হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি যে এরকম যে কাহিনীটা ঠিক এমন ছিল যে তার একটা ছোট YouTube channel ছিল ওই channel এর জন্য উনি অনেক জায়গায় গিয়ে মানে কি যাচ্ছিলেন যে just শীতের feeling বা শীতের অনুভূতিটা কেমন মানুষের থেকে জানতে চাচ্ছিলেন আর কি, এইভাবে আর কি তাইতো?

মানে কি কাহিনীটা ছোট আর কি কিন্তু ওরা দেখাইছে আর কি চোখ বা পঞ্চাশ minute করে তাই তো? এখন তো এখন আমি ধরা চলে বাংলা সিনেমা যেরকম মানে প্রথম কাহিনী দেখলে last কাহিনী বলা যায় যে কি হবে পরবর্তীতে, তেমনি হচ্ছে বাংলা বাংলা নাটকেও এরকম বলা হয় যে first time থেকে last time এ কি হবে এরকম বলা যায়।

নাটক মানে কিছু নাটকের এমন নাম দেয় নামই খুঁজে হোক না বাংলা নাটক করতে করতে নাম খুঁজে আর এতে ছোট ছোট content হওয়াতে বাংলা সিনেমা তো আর ওরকম ভাবে উন্নত করতে পারতাসে না। হ্যাঁ, আগে যেমন আমরা entertainment এর জন্য মানে কি বিনোদনের জন্য TV উপরে নির্ভর করতাম তাইতো? কিন্তু এখন তো না এখন তো আমরা mobile এর মাধ্যমে youtube বা বা আমাদের এখানে যথেষ্ট netflix বলেন,

এখনতো সম্পূর্ণা entertainment phone এর ভিতরে সীমাবদ্ধ আর এর বাইরে তো আর কোনো entertainment নাই হ্যাঁ আর কি আমরা মানে phone এর মধ্যেই আর কি দেখা শুরু করছি আর কি বলেন movie বলেন, নাটক বলেন বা comedy বলেন সবগুলা আমরা এখন mobile কেন্দ্রিক করে ফেলেছি আর কি বলতে গেলে আর কি।

তো আপনার কি যে recently যে নাটক গুলো দেখছেন আর কি সব থেকে ভালো লাগছে আর কি এ~এরকম নাটক কি এখনো choose করতে পারছেন? এই recently নাটক দেখার ভিতরে ওই নায়ক টার নাম আর নেই মনে মনে হইতাছে না ও কিন্তু ইয়া আচ্ছা তাহলে আমি আপনাকে শেয়ার করি তাহলে আমারটা হ্যাঁ??